আমিতো ফ্রান্সকে support করতেছিলাম কিন্তু মাঝখান দিয়ে ওই ঠিক আছে ওরাও তো অনেকদিন পর world cup জিতচ্ছে। হ্যাঁ আগের বছরে ফ্রান্স জিতেছিল তো, হ্যাঁ, এ বছর মেসি Retire করার আগে Atleast মেসির এই এই জেতাটা পাওনা ছিল। হ্যাঁ হ্যাঁ, Best Prize যাকে বলে মানে তার আর তার আর জীবনের জন্য একদম সুন্দর, হ্যাঁ হ্যাঁ মাথার মুকুট হয়ে থাকবে একেবারে,

হ্যাঁ ভাই সবাই মিলে আরে আমি বলছি কালকে কি হয়েছে, আহ কালকে আমার Whole Family মোটামুটি whole family আর আমার হবু নন্দাই যারা আছে, আমি হবু নন্দায় নিয়ে বলতে পারছি না। ওর নাম সোহেল, আমার খুব ভালো বন্ধু হয়। আহ তো

এবারে সোহেলের Family সবাই মিলে ঘুরতে গিয়েছি, ঘুরতে গিয়ে আমি তো একদিন ছুটি পাই মাত্র তো আমার আর যেতে ইচ্ছা করছিল না।

আহ আমার মাসি শাশুড়ি এসেছিল। ঘুরে টুরে ওরা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতেই গিয়াছে। ওখানে খাওয়া দাওয়া করে বিকালবেলায় এখানে ফিরবে। তো হ্যাঁ

বিরিয়ানী টা যদি মটরশুটি দিয়ে দেওয়া হয় মটরশুটি পোলাও আর বিরিয়ানি Mixed টা, , সেটাকে বলা হয় তাহারি। তাহারি হ্যাঁ সেটা একটা নতুন ধরনের খাবার। , তো এই তাহারি বানিয়ে ছিল, আমার দিদা শাশুড়ি, কারণ এইসব উনি ভালো বানাতে টানাতে পারেন। , তো যেহেতু আমরা যাইনি, তো আমাদের জন্য উনি পাঠায়ে দিয়েছিল। নিয়ে আসবা তো নাত বউ খাবে তো ভালো কথা আমার জন্য নিয়ে আসবে এবারে তাহারি চিকেন দিয়েও করে আবার Mutton দিয়েও হয় ঠিক আছে তো আমাদেরটা Mutton দিয়ে করে পাঠিয়েছিল। তো এইবারে ব্যাপারটা হচ্ছে যে Mutton এ তো fat বেশি তো গরম করে মানে সামনে world cup চলছে তাহারে গরম করে আমাদের সামনে দিয়েছিল গালে শ সবাই হা করে t. v র দিকে তাকিয়ে আছে গালে ভাত আর উঠছে না তো এত গরম গরম দিয়েছে সে আর গালে উঠছে না। সঙ্গে মাছ হাহাহা last এ আমার শাশুড়ি মা বলে এই তোরা খাবিনা? খেয়েনে T. v র দিকে তাকিয়ে থাকলে হবে না একটু খা তারপর অনেকক্ষণ অনেক খোঁচানি দেওয়ার পরে কিছু না হলেও এক ঘন্টা ধরে আমরা সবাই মিলে খেয়েছি, দৌড়াদৌড়ি করতে করতে খাইছে। আমাদের কালকে চিকেন হয়ে ছিল এবারে বোজ, শশুর মশাই কে বলছেন আই আপনি খাইয়ে লন না এখনো কতটা টাইম হইছে উনি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খায়। এবারে বলছে কি না হম খেয়ে নিন আপনি খেয়ে নিন কেন খাচ্ছেন না বলছে আরে থাম

খুব interesting খারায় দেখতাছি এবার আমি আমার husband বলছি কি খাবে নাকি বলছে নাহ এখন কোন খাওয়া-দাওয়া যাবেনা, আমি বলছি যাক বাবা তোমাদের কাউকে খাইতে লাগবে না আমি খাইয়ে লই আমি তো রীতিমতো পুরো টিভির সামনে দাঁড়িয়ে পড়েছি খাড়ায় রয়েছে না আমি এরকম করেই খাইব আরে ওই খাইতে গিয়ে আমার শেষের দিকে আর penalty গুলো ঠিক করে দেখা হয় নাই ওই জন্যেই

মানে world cup world cup ইয়ে হবে না extra worldcup এ penalty তাইতো ছিল মনে হয়তো ছিল এই হেলিয়া দুলিয়া এই আর্জেন্টিনাই জিতে যাবে আমি তো আর কিছুই না হ্যাঁ কি হবে খেলা দেখে এদিকে তো পুরো আর্জেন্টিনা জালায় সব fan লোক বাজে ফাটাচ্ছে এদিক ছুটছে ওদিক ছুটছে বাপরে আমি ভাবতেছি হচ্ছেটা কি মানে হয় না আমার কোন interest ছিল না তারপর যেই বলল করছে ব্যাস সব দুমদুম করে ঘরে চলো টিভির সামনে হাঁ করে বসে গেছি এইবার তো দেখতেই হবে মানে সত্যি last ওই যে ওই m mbappe এর জন্য খুব খারাপ লাগছিল prize আমার সত্যিই খুব খারাপ লেগেছে prize নিতে গিয়েও কি রকম মুখটা করেছিল কিন্তু খেলায় তো হারজিত আছেই কিন্তু ওরা চায় মানে ওই এক ধারা গোল ফোল করে নাই তাহলে ব্যাপারটা অন্য ছিল কিন্তু ব্যাপারটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর ফ্রান্সকে এমবাপি মোটামুটি পুরো

ওই জন্যই Goal Keeper হইছে না

দাঁড়িয়ে আছে, ওই তো Golden gloves, কিন্তু ফ্রান্সের লম্বা না এমবাপে Golden Boot পেয়েছে well deserved Golden Boot পেয়েছে আমার মনে হচ্ছে Total মনে হচ্ছে whole বিশ্বকাপে মনে হয় ছটা আটটা গোল করছে আটটা না নটা গোল করছে অনেক গুলা গোল করছে অনেক গুলা গোল করছে কিভাবে Count হওয়ার ব্যাপারটা অতটা knowledge নাই আমার খেলা দেখার একটা excitement নেই সেই excitement চলে যায় অত অত Excitement হয় কালকে যখন মেসি খেলছে এ খেলছে ও খেলছে নিয়ে গেছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আমি বলছি সেই বাড়িতে হচ্ছিল এমনি করে আরে যা হলো না রে তাই বলে এই যা হলো না মজা কাকে বলে ওরা ওখানে Stage মানে stage stadium যত লোক ছিল ওরা জানা মজা করছে world যারা দেখছি এইটা খুব মজার জিনিস আর কি মানে Entertainment চরম লেভেল ছিল আর কি,

আমরাই বলটাকে নিয়ে গোলের মধ্যে ঢুকিয়ে দি আর তারপরে তারপরে আরেকটা মজা আছে যখনই ধরুন আর্জেন্টিনার আমার নন্দাই যে আছে না ও তো ফ্রান্সকে support করছিল আমার শ্বশুর আর্জেন্টিনাকে support করছিল এই দিক দিয়ে গোল হচ্ছে গোল হচ্ছে তো আবার ওই দিক দিয়ে গোল হচ্ছে। ওই যে অনুভূতি ছিল আমি আমার এরকম হয়ে যাচ্ছে মানে কালকে কি কান্ড টাইনা করেছি আমরা বারোটা অবধি তারপর আবার price distribution হয়েছিল। তখন ওটা দেখলাম বেশ মজা লাগলো যে আন্ত বাপরে বাপ কি সুন্দর বানিয়ে ছিল হ্যাঁ হ্যাঁ ছবি আর আপনার আর আপনার আপনার পুচকেও কি এরকম excited ছিল কালকে

ছিল এগার টা থেকে ঘুমটা পায় আরকি ঘুমটা আসে চোখের মধ্যে তখন থেকে লা লা বাই গাইতে গাইতে ওকে ঘুম পাড়ানো হয় কিন্তু কালকে তো আমাদের সেই Mood ছিল না আমরা তো খেলা দেখছি ওকে walker এ ফেলে ঘুরে বেড়াবে। ওকে কি করেছি জানেন খাটের মধ্যে walker টা তুলে দিয়েছে ওর মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি walker এ যে গান বাজে ওই জনি নজি এখন তিন চারটা গানে বাজে ও সেরকম তালে তালে নাচ

ওর ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে তুইতো নেচে নেচে জিতিয়ে দিলি আর্জেন্টিনা কে তাহলে সেও সেও মজা করছে তাহলে খুব, হম বাপরে বাপ শেষে তো একদম পেপার পেপার ছিড়ে একসা করেছে সারা বিছানা দেখছি হুলস্থুলুশ কান্ড হয়ে গেছে একেবারে ওই কান্ড করতে গিয়ে বাপরে বাপ খুবই মজা হয়েছে কালকে। কালকের খেলাটা দারুন ছিল কালকে তো দিব্যি কালকে আমি অনেকদিন পর একটু হাঁটতে বেরিয়েছিলাম গিয়ে দেখি

আমি যে দোকান থেকে ফুচকা খাই না সেই দোকানটা দেখছি বসে নাই, পাশের দোকানটা ছিল না ও খেলা দেখার জন্য আগের থেকে তোর জোর চলছে তারপর দেখি ভাগছে বাড়িতে বাজজে আর তারপরে লক্ষণ যখন দেখছি আর্জেন্টিনা গোল দিচ্ছে আমাদের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে রীতি মতন গালিগালাজ করছে কি ফোন করতে করতে ভাই খেলা দেখ ঠিক আছে কিন্তু গালিগালাজ করার কি আছে যেন মনে হচ্ছে কি হায়রে যাচ্ছে জিনিস হচ্ছে সবাই একসঙ্গে হই হই হই হই করা হচ্ছে সেখানে আবার গালিগালাজ করার কি আছে কালকে আমি আরো একটা কান্ড কারখানা করেছি কালকে কালকে কালকে যেহেতু আহ বাড়িতে ছিলাম ও আমার shock লাগছে basically আমার Husband এর shock লাগছে যে চলো আজকে তো খেলা আছে তো তুমি সন্ধ্যা বেলায় Burger বানাবে আর আমরা Burger খেতে খেতে খেলা দেখব বললাম ঠিক আছে। কেউ নেই ওই খাওয়া হবে না হয় তো বানিয়েই দেব দুটো Burger বানাতে আর কতক্ষণ সময় লাগবে জিনিসপত্র তাহলে কিনে আনি কটা তো জিনিস হ্যাঁ লেটুস পাতা কিনেছি, লেটুস পাতা কিনেছি টমেটো কিনেছি তারপরে আর ওই Chicken আনছি কিনে আনছে কিনে এনেছি কিনে এনে

তারপর মনে পড়েছে আসল জিনিসটাই কেন হয়নি Burger Bun টা কেনা হয়নি, এবার Burger bun কিনতে গিয়ে দেখে Burger Bun out of stock কোথাও কোথাও burger bun পাওয়া যাচ্ছে না মানে কোথাও নেই হম হম তো প্রথমে আপনার ওই RelianceMorespencers তারপরে এমনি Normal মুদিখানা বাজারে গিয়ে জিগায়লাম কারো কাছেই Burger Bun নেই Stock শেষ এবারে কি হবে সবকিছু কেনা হয়ে গিয়েছে কি করা যায় কি করা যায় বুঝতে পারছি না last এ আমি একটা বুদ্ধি বার করে বললুম যে চলো সেই তো অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে আমি তোমারে salad বানায়ে দেব হিহি বলে salad হ্যাঁ আমি মজা করে তোমাকে salad বানিয়ে দেবো বলে Resturant এ যেরকম সালাত বানায় ওই রকম? হ্যাঁ হ্যাঁ চলনা সবই তো আছে Chicken Salad তোমাকে তোমাকে বানিয়ে দেব হম হম ঠিক আছে তাই হোক তো এবারে তার মধ্যে Salad এর দই Salad এর Gravy টার জন্য দই কিনতে ভুলে গেছি তো এবারে আমার Husband কে সন্ধ্যেবেলা বলছি যে শসা আর দুইটা লাগবে তুমি কিনে এনে দেবে বলে হ্যাঁ বলে কিনে এনে দিয়েছে আমি বসে বসে লেটুস পাতা খেতে টমেটো কেটে তারপরে শসা কেটে হেনতেন এবারে যতক্ষণে শসা কাটছি ততক্ষণে কিনে এনে দিয়েছে ততক্ষণে মনে হল একবার উপরে যাই গিয়ে সারাদিন জল তোলা হয়নি Tank এ একবার জল তো তুলে দিই জল তুলতে এসেছি দশ মিনিট এখানে বসেছিলুম দেখি ততক্ষণে আমার Husband এসে রান্না করে ঢুকে ও নিজেই কাটা শুরু করে দিয়েছে জিনিসপত্র যাক ভালো হয়েছে আমার খাটনি অনেকটা কমলো অনেকটা কমলো। ও ও আমার কাটাকুটি করা শুরু করেছে আমি salad এর ড্রেসিং বানানো শুরু করেছি হম হম তো উম আমি salad টা আমি খুব ভালো বানাই নিজের গুণগান করছি না তবে হ্যাঁ আমি খুব ভালো বানায় যারা খেয়েছে তারাই বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে,

, এখনই বলে দিচ্ছি

লেটুস না হলেও কোন Problem নেই কিন্তু তবে ভালো তবে যদি হা লেটুস যদি হয় তাহলে taste টা খুব ভালো আছে, লেটুস না হলেও কোন problem নেই আহ আপনি ইয়ে দিয়ে করবেন কি বলে sweet corn হম ক্যাপসিকাম টমেটো শসা

শসা এসব সবজি নিয়ে আহ

টক দই নেবেন টক দই দিয়ে ওঠার সঙ্গে আহ mayonnaise দেবেন। , ঠিক আছে? এবার আপনাকে taste হিসাবে আপনাকে ঠিক আছে? হম হম আমি আপনার একটু দই একটু mayonnaise আর Cheese এর কি করেছিলাম Cheese এর যে ব্লকটা ব্লক আমি basically আমার কাছে ব্লক ও ছিল আর tube ও ছিল, ঠিক আছে তো আমি কিছুটা নিয়া তাতে একটু জল দিয়েন জল দিয়ে সেটারে আমি আহ উনানের উপর Gas এর উপর পাঠিয়ে দিয়েছি yeast একদম গলে গেল গলে গিয়ে আপনার yeast sauce মতন হয়ে গেল আচ্ছা ওতে এবার দই দিয়েছি mayonnaise দিয়েছি তারপরে আপনার একটু কাসুন্দি দিয়েছি একটু তো আহ আরে লেবু তারপরে চাট মশলা তারপরে নুন আর একটু চিনি হালকা করে একটু Chilli sauce আর যদি আপনার কাছে ধনেপাতার চাটনি থাকে তাহলে সেটাও একটু দিতে পারেন হম দিয়া ভালো করে mix করে একটু তেল ও দিয়ে দিতে পারেন সাদা তেল হম হম হম দিয়া ভালো করে ফাটিয়ে নিয়ে সেটাকে আমি সব Vegitable vegetable গুলোর উপরে সব নুন ছাড়িয়ে দিয়ে ভালো করে ফাটাইছি ভালো করে মাখাতে এত অসাধারণ খেতে লাগছিল না জিনিসটা ওটার সঙ্গে ওটা ওটার উপরে হালকা করে corn flake sunflower corn flakes যেগুলো হয় না সাদা corn flakes আপনার মানে এতে কোন taste নেই Chocolate নয় Strawberry নয় normal corn flakes ওই corn flakes একটু ছড়াইয়ে দিয়েছিলাম side একটু Chips দিয়ে দিয়েছিলাম আচ্ছা আহ যা অসাধারণখেতে লাগছিল না আপনারে যদি আমি কোনদিন সময় সুযোগ পাই তাহলে আমি করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা একদম আপনি আমারে বলছেন জিভ দিয়ে জল গড়াইতেছে মনে হয়েছে এখনই বানায় খাই নি ও তার সঙ্গে আমি আবার চিকেন দিয়ে দিয়েছিলাম চিকেন টাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে একদম শুকনা হয়ে গিয়েছিল সেই সেই সেটাকে ভালো করে shred করে সেটাকে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ও আহ অসাধারণ খেতে লাগছিল না!

খুব সুন্দর হয়েছিল, আমার ননদ ঘরে এসেছে দুই ননদ ঘরে এসেছিল দুজনেই দেখলাম যেটুকুনি রেখেছিলাম গপাগপ মেরে দিল দুজনে ।

আমার শ্বশুর আমার শ্বশুরমশাই দেখলাম রাত্রে বেলায় বলছে আমাকে আর একটু দাওতো দেখি বেশ ভালো খেতে হয়েছিল। শাশুড়ি মায়ের জন্য রাখা ছিল আবার শাশুড়ি মা বলল তাহলে তুমি খেয়ে নাও আমি আর খাব না হিহি শ এই ভালো জিনিস তো Tasty সবারই তো ভালো লাগে। আমাদের একদিন কি হয়েছিল জানেন তো কদবেল পাওয়া যায় জানেন তো? কদবেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এবারে আমাদের তো কেউ একজন দিয়ে গিয়েছিল তিন-চারটেই দিয়ে গেছিল আমি তো time পাই না এখন। একদিন ভাবছি পড়ে পড়ে নষ্ট হবে দিয়ে গেল এবার মাথায় দেখি

আমি তো পাইলে কদবেল মাখাটা পুরোটা

আরে ওইটাই তো তান্ডব হয়েছে, এবার দুটা বেল বড় বড় বেল এবার আমি ওটাকে পুরো একদম চিনি নুন লেবু পাতা একটু তেল তেল দিয়ে ভালো করে লঙ্কা টংকা লঙ্কা দিলে আমার হাত জ্বালা করে আমি কি করছি জানেন? গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মাখিয়েছি এবার আমি ভাবছি লঙ্কা আমি খাব আমার শাশুড়ি মা খাবেন আমার ননদ খাবে দুটো নিয়ে নিয়েছে এবার দুটো বড় বড় বেল অনেকটাই হয়েছে এবার আমি নিয়েছি আমি বলেছি তোমাদের দুজনের টাই একটা বাটির মধ্যে রেখেছি আমার শাশুড়ি প্রথম থেকেই বলছে আমি কিন্তু খাব নাই আমি কিন্তু খাব নাই এবার কি করছো এবার এবার আমার ননদ তুমি নিয়ে নাও। ওখানে রাখো আমি নিচ্ছি এবার আমার শাশুড়ি মা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বাকিটা গিয়ে দেখি সবাইকে দিয়ে দিয়েছে আরেকটু ওনার জন্যই রাখছি খেতে খেতে পুরোটাই নিয়ে নিয়েছে। হে হে হে হে এবার আরো তো থাকতো আমি ভাবছি মাকে বলছি ওখান থেকে নিয়ে নাও

আমার না খেতে খুব ভালো লাগছিল আমি না খেয়ে নিয়েছি খুব Tasty ছিল উনি খেয়ে নিল। সে বলছে কালকে আমার Potty ভালো হবে।

বানিয়েছি এবার খেয়েছে। হি হি দুদিন ধরে গজ করে গেছে আমার বেল খাইছে বেল খাইছে অনেকক্ষণ কথা হলো এবারে আমি উঠি। আপনিও যান। ঠিক আছে চলুন bye